চা বাগানে অনেকগুলি ছায়া গাছ লাগানো আছে।

দেওয়ালে টিভিতে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে।

টেবিল -এ একটি বক্স দেখা যাচ্ছে।

অনেকগুলি লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

কয়েকটি লাইট জ্বলন্ত অবস্থায় রয়েছে।

এখানে একটি ইয়োগা সেন্টার দেখা যাচ্ছে।